girlfriend টাল friend বাদ দে রে কাকু কাকিমা কেমন আছে বল বাদ দে ওই সব আমার তো বাবা মা ভালোই আছে তোর বাবা মা কেমন আছে?

বল না রে ভাই তোর কি হয়েছে একটু শুনিও আমিও কি হয়েছে আর বলবো বল তোকে বেকার বলতে গেলে সেই কান্না চলে আসবে না কি চলে আসবে আমি নিজেও জানিনা আরে কান্না কেন আসবে একটু share কর তুই তো জানিস দুঃখ share করে তোর দুঃখটা নাকি কমে একটু একটু share কর আমাকেও শুনি কি বলতো আমাকে একটা জিনিস খুব খারাপ লাগে কারণ সবাই আহ মানে কি বলে sympathy টুকুই দিতে পারে তো তাই আরকি কারোরির সঙ্গে কিছু share করি না but তুই একটা ভালো বন্ধু তবুও বললে বলা যেতে পারে তোর কি মনে হচ্ছে তোর কথা শুনে আমি কি হাসি মজাক করবো থোরি না হাসি মজাকের ব্যাপারটা বলছিনা আমি কিন্তু ওই আরকি ধর কি বলবো আর পুরোনো কথা প্রায় অনেকদিনই হয়ে গেলো এক দেড় মাস তো সেই হিসেবে ততটা আর care করি না বল বল আমি তোকে কিছু suggestion দেই আমি তো কিছু suggestion দিবো যদি কারণ পারি যত চেষ্টা করবো আমার দিক থেকে hundred percent দেওয়ার না ওটাই চাইবো যে আমাকে কোনো suggestion দিস না শুধু শুনবার জন্য যদি বলিস যে বল তাহলে আমি বলতে পারি suggestion নেব না আমি ভাই

কি বলতো মানে জানিস তো প্রথম থেকে কি হয়েছিল first এ কোথায় দেখা কি কিরকম সবই জানিস তাও একটু বল আমার আরও মানে ভুলে গেছি অনেকদিন আগে শুনেছি তো কি বলতো first এ যাই হোক আহ উম Online থেকেই chatting গুলো হয় কারণ আমার একটা friend এরই আরকি বোন ছিল সেটা ঠিক আছে? তো তারপরে তোর ওই friend এর বাড়ি আরকি যাওয়া আসা করতাম তো ওর বোনকে first time দেখলাম দেখার পরে পছন্দ হয়েছিল আমার তো তখন কিন্তু সেই মেয়েটা আমাকে মানে ততটা পছন্দ করতো না ধর এরকম একটা ব্যাপার

নিয়ে তারপরে তোর ওর বাড়ি তো দেখ আমি friend এর মাঝখান থেকে আমি ওকে বলেছিলাম মানে আমার যে বন্ধুটা ছিল তার নাম ছিল রাজ ধর হম তো সে বিষয়টা নিয়ে রাজের আহ বলবললাম আমি যে দেখ তোর বোনকে তো আমার ভালো লাগে তা মানে নিজের বোন ছিল না ওটা ওর ওর ও মামার বাড়িতে থাকতো তো হ্যাঁ মানে মামার মামার মেয়ে আরকি তাই তো? হ্যাঁ তো ওটা ওর মামার মেয়ে আরকি তো বললাম যে তোর মামারই তো বোন হচ্ছে যেহেতু তো তোর বোনকে তো ভালো লাগছে তো ভাই আমি যদি মানে পারি তো একটু help করে দে ওকে বললাম আমি

নিয়ে তারপরে ও বললো যে দেখ ভাই আমি সাহায্য করতে পারবো না কারণ কি বলতো তুই ভালো বন্ধু ও আমার বোন হচ্ছে তো যাই হোক তোকে সাহায্য করলে ব্যাপারটা একটু খারাপ হয়ে যাবে তাই আরকি সেই বিষয় নিয়ে আমি কিছু আরকি মানে সাহায্য করতে পারবো না but তুই যদি চাস বা পারিস তো নিজে যে না ওর সঙ্গে প্রেম করবি তাহলে তুই করতে পারিস আমাকে এইভাবে বলছে ধর তাই নাকি নিয়ে তারপর কি হলো ও তালে বললো না তারপর তুই বললি নাকি ওকে direct নিয়ে আমি বললাম ঠিক আছে তুই তাহলে কিছু বলিস না but একটা কাজ করিস তালে আমি একটা ওকে জিনিস দিয়ে পাঠাবো সেটাই তুই দিয়ে দিস আচ্ছা তারপর? নিয়ে তারপরে আমি online এ একটা সেই ফ্লিপকার্ট থেকে একটা order দিলাম সেই red rose গুলো জানিস তো সে লাল গোলাপ যেগুলো হয়

রাজকে বললাম যে এক কাজ করিস তোকে কিছু বলতে হবে না কিন্তু এটা তুই দিয়ে দিস

দেখ সেটা আমি বলতে পারবো না কারণ পছন্দ না পছন্দ করতো না কারণ পছন্দ করলে নিশ্চই বলে দিতো তারপরে কি বলে শোন না তাহলে বুঝতে পারবি হ্যাঁ হ্যাঁ বল তারপরে বললো আমি পাঠালাম নিয়ে

আহ ওকে পাঠালাম নিয়ে রাজ্ আমাকে ও রাজকে বললাম যে তুই দিয়ে দিস রাজ্ কিন্তু ওকে দিয়ে দিয়েছিলো তারপরে রাজের phone মানে বাড়ি গেছে ওকে দিয়েছে নিয়ে রাজ্ phone করলো আমাকে নিয়ে বলছে এলে তোর সঙ্গে ওর নাম ছিল যাই ওর নামটা আমি বলছি না ঠিক আছে

তো ও বললো যে এই দেখ আমার বোন কথা বলবে তো ওর সঙ্গে একটু কথা বল তাই বললো

আমার মনে কিন্তু একটু খুশি জাগলো যে নাই হোক না যাই হোক দিয়েছি বলে হয়তো কোনো একটা জিনিস বলবে ভালো কিছু বলবে আমি expect করিনি যেটা সেটাই বলেছে

ও বললো যে দেখো তুমি আমার বন্ধুর আহ মানে sorry আমার ভায়ের friend মানে আহ আমারও friend হচ্ছ বা ভাই হচ্ছ তো সেই হিসাবে তুমি যেটা দিয়েছো এটা কি বোন হিসেবে দিয়েছো না অন্য কোনো girlfriend বা অন্য কোনো হিসেবে দিয়েছো আমি বললাম তত কিছু আমি বলতে পারবো না কিন্তু আমি বোন হিসেবে দি নি আমি দিয়েছি যাই কিছু একটা কারণে দিয়েছি কিন্তু বোন হিসেবে না বোন হিসেবে তুমি ভেবো না তাই বললাম ওকে

ও বললো দেখো তুমি যদি বোন হিসেবে দাও তাহলে আমি তবুও নিতে পারি কিন্তু যদি তুমি ভাব অন্য কিছু তোমার mind এ আছে তাহলে কিন্তু আমি নিতে পারবো না

নিয়ে আমি বললাম যে দেখো তোমার যেটা ইচ্ছা মনে করো কিন্তু একটাই কথা বলবো আমি বোন হিসেবে তোমাকে দি নি

নিয়ে তারপরে বললো ঠিক আছে তাহলে এক কাজ করো ও বলছে তখন যে ঠিক আছে এক কাজ করো তাহলে আহ আমি রাজকে দিয়ে দিচ্ছি তাহলে আহ রাজের কাছ থেকে তুমি ফেরত নিয়ে নিও আমি নিতে পারবো না আমি বললাম দেখো আমাকে ফেরত দিলে আমি নিতে পারবো না তুমি এক কাজ করো তোমাদের বাড়ির সামনে তো একটা বড়ো পুকুর আছে তুমি এক কাজ করো যদি তোমার

ও আচ্ছা মানে তুই রেগে বলেছিলি ওটা? হ্যাঁ কারণ দেখ স্বাভাবিক রাগ তুই একজনকে মন থেকে ভালোবাসিস এবং সে তোর আহ বুঝছে না তো তুই কি বলবি তখন বোন হিসেবে তো নিশ্চই দিতে পারবি না তাকে

তো তারপরে অনেকদিন পর পর প্রায় দেড় মাস মত তো ও ধর একটা ওর aunty এর বাড়িতে থাকতো ওর aunty এর বাড়ি ছিল রামপুরহাট

তো ওর aunty এর বাড়িতে থাকতো ওখান থেকে ও পড়াশোনা করতো পড়াশোনা করতে করতে একদিন কিন্তু ওর হঠাৎ মানে birthday ছিল

তো রাজ্ও ওখানেই থাকতো birthday ছিল ওর নিয়ে আমি ভাবলাম যে আহ আমাকে কিন্তু রাজ phone করেছে নিয়ে রাজের সঙ্গে আমি কথা বলতে বলতে বল আমাকে বললো যে এ নে তোর সঙ্গে তাজ কথা বলবে জানিনা তাজের মনে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

নিয়ে বললো যে ঠিক আছে তাহলে ওই আমি বললাম যে দে নিয়ে তাজ sorry ও বলছে আমাকে যে আমার birthday আছে কালকে তুমি যেমন করে হোক কালকে এসো তাই বলছে আমার birthday আছে আমি বললাম যে দেখো আমি যেতে পারবো না আমি কাজের মধ্যে আছি তো সে হিসেবে আমি যেতে পারবো না

তো ও আমাকে বললো যে আমি অত কিছু জানি না but তুমি কালকে আসবে এবার যখন এরকম করে তুই যাকে ভালোবাসিস সে যদি তোকে বলে তুই নিশ্চই কোনো সব কিছু ছেড়ে দিয়েও তুই জাবি হ্যাঁ হ্যাঁ অবশ্যই তা তো বটেই একদম ঠিক বলেছিস কিন্তু আমার বাড়ি থেকে ধর আহ আমার বাড়ি থেকে রামপুরহাটটা প্রায় তোর আহ তিরিশ কিলোমিটার মত তিরিশ কিলোমিটার আরকি দূর আরকি নাকি? হ্যাঁ তিরিশ কিলোমিটার মত ওর কাছে আমাকে যেতে লাগবে তো আমি কি করলাম বাড়িতে তো আমি বলে আসতে পারবো না মাকে যে মা girlfriend এর সঙ্গে দেখা করতে যাচ্ছি বা যাকে পছন্দ করি সে ডেকেছে তাই যাচ্ছি

তো আমি সেটা বাদ দিয়ে মাকে বললাম যে মা একটা friend এর birthday party আছে তো birthday party এর জন্য আমি যাচ্ছি এখান থেকে প্রায় আধা ঘন্টা লাগবে যেতে তো একটু রাত হবে আসতে উম মাকে বললাম তুমি খেয়ে নিও tension করো না আর আমি খেয়ে নেবো ওখানে আহ party দিয়েছে

মা বললো যে ঠিক আছে but বেশি late করিস না তাড়াতাড়ি চলে আসিস নিয়ে আমি bike নিলাম bike নিয়ে তেল ভরলাম তেল ভোরে গিয়ে কিন্তু direct ওর কাছে গেলাম ওর কাছে গিয়ে কিন্তু আমি রাজকে phone করছি রাজ্ phone তুলছে না নিয়ে তারপরে অনেক্ষন পর প্রায় দশ পনেরো মিনিট পর আবার phone back করলো দিয়ে বলছে এইতো বেরোলাম যাচ্ছি আমি বললাম যে এখানে থাকিস আমাকে বললো বললাম ঠিক আছে ওখানেই আছি ওরা আসলো

নিয়ে ওরা এসে আহ তখন ওর যেদিন birthday ছিল রামপুর হাটে কিন্তু দুর্গাপূজা ছিল

না আমার সঙ্গে একটা friend এসছিলো মানে friend বলতে আমার ভাই হচ্ছে সম্পর্কে কিন্তু friend ই আর কি ধর বন্ধুর মত মেলামেশা করি ও আচ্ছা মানে দুজনেই এসছিলি তাহলে bike এ নাকি নাকি? হ্যাঁ দুজনে এসেছিলাম তো তারপরে তেলমেল ভরে এখানে যখন আসলাম আহ নিয়ে ওরা আসলো ওরা আসার পরে আমি বললাম যে যে friend টা ছিল ওকে বললাম ভাই দেখ ওরা দুজন আছে তাহলে bike তো একটা নিয়ে গেছি তো এক কাজ কর তো ওরও একটা friend ছিল ওখানে তো বললাম যে ঠিক আছে তাহলে তুই ওর friend এর সঙ্গে আই ওর bike এ তালে আমি এদেরকে নিয়ে যাচ্ছি নিয়ে আমি একটা bike এ তিনজন আসলাম একটা bike এ ছিল ও আচ্ছা নিয়ে?

নিয়ে দুর্গোপূজো ছিল দুর্গোপূজোর সময় তোর ওই গেছিলাম একটা জায়গায় মানে সেই মানে পুরো একটা police camp এর মত জায়গা আছে ওখানে বিশাল ভাবে দুর্গোপূজো বসে তো সেটা আরকি দেখতে গেছিলাম

এটা ধর আমার যখন first start এই কথাটা যেগুলো বলছি প্রায় তোর দেড় বছর হয়ে গেল

তো সেটা নিয়ে গেছিলাম একটা তোর ওই কানের নিয়ে গেছিলাম এখানে একটা হাসির কথা কি শুনবি?

আমার গাড়ির dickey তো দেখেছিস তুই হ্যাঁ আমার dickey তে কিন্তু ওই আমি gift দুটো ভোরে রেখেছিলাম কিন্তু কি আমি dickey টা কিন্তু lock করিনি এরকম just normally বসা আছে হ্যাঁ তারপর এবার কিন্তু কি হয়েছে দুর্গাপুজোর ওখানে দেখবার সময় আমি মানে কেক টেক রাজকে বললাম যে নিয়ে আয় নিয়ে আমি ওকে টাকা দিলাম কেক টেক নিয়ে আসলো নিয়ে কেক টেক cutting হল এবার কিন্তু আমি bike থেকে gift টা দেওয়ার জন্য বার করতে যাব তখন কিন্তু ঐই আহ gift টা আমি দেখছি তো আমার dickey কিন্তু খোলা আমি কিন্তু lock করিনি dickey টা

আমার দেখে কিন্তু মাথা খারাপ যে dickey টার কি হলো তারপরে ওই আর কি দেখলাম যে না আহ ইয়েটা চুরি হয়ে গেছে তো আমি বললাম যে আমি gift এনেছিলাম তো খারাপ মনে করো না অন্য একদিন আহ দিয়ে দেব নিয়ে ও বলল যে ঠিক আছে চলো তাহলে restaurant এ যায় খাওয়া-দাওয়া কিছু করি তো ওখানে একটা বাবার চিড় restaurant ছিল তো সেখানে যায় খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পরে আমি payment করতে যাচ্ছিলাম তো ও বলল যে আহ আহ তুমি কেন করবে আজ আমার birthday আমি treat দিচ্ছি তো সেই হিসেবে আমি payment করবো নিয়ে ওই করল payment আমাকে দিতে দিল না ও আচ্ছা তাহলে তোর gift টা তালে চুরি করে নিয়েছিল কেউ না হ্যাঁ gift টা আমি দিতেই পাইনি ও বাবাঃ নিয়ে তাহলে আহ সেখানে যাওয়ার পরে ওই মানে টাকাটা pay করল নাকি?

আমি আমার room এ আসলাম room এ আসার পরে আমি দেখছি সারে দশটার দিকে কিন্তু একটা unknown number এ call আসছে

হ্যাঁ আমি phone টা receive করলাম আমি phone ঘাটছিলাম তো phone টা receive করলাম দেখছি তো ওই রাজের বোন আর কি আমাকে phone করেছে ও আমাকে অনেকক্ষণ প্রায় সেই সাড়ে দশটার দিকে phone করল প্রায় সাড়ে তিনটে অব্দি কথা বলেছিল রাত মানে ভোরবেলা একদম ও বাবাঃ সারারাত কথা বলেছিলিস তো তাহলে হ্যাঁ ওর মাঝখানে আরকি একটু কথা বলছি আমি কি বলেছিলো ও আমাকে একটা জিনিস বেশ আমার মনে আছে যেটা যে জিজ্ঞেস করছিলো আহ তুমি যে expectation এ এখনো কথা বলছো তোমার কি ভালোবাসাটা এখনো পর্যন্ত আছে আমি বললাম তত কিছু জানিনা কিন্তু একটা জিনিস কি মন থেকে কাওকে ভালোবাসলে না সেটা যতই চেষ্টা করি মেটানো যাই না এ জিনিসগুলো ওকে আরকি বললাম নিয়ে ও কি বললো?

ও বললো যে ঠিক আছে but আমি এখন বলতে পারবো না কিন্তু এখন আমরা একটা ভালো friend এর মত থাকতে পারি আমি জানলাম যে friend এর মধ্যে একটা ছেলে মেয়ে কিন্তু friend এর মাঝখানে খুবই কম থাকতে পারে কোনো মনে একটা একটু হলেও expectation জাগবে আর ওর ও জেগেছিলো হয়তো হালকা ওরকম করে কথা বলতে বলতে প্রায় এক মাস friend friend হিসেবে বলতে বলতে তারপরে কিন্তু প্রেমটা ওর ও একটু আগ্রহ জেগে যাই আমারও জেগে যাই তো সেই হিসাব থেকে আমাদের প্রেমটা শুরু হয় তারপরে কি বলবো আর তোকে শেষবেলা breakup এর সময় কি হলো ও phone মানে ওকে দেখতে এসেছিলো তো আমাকে বলছে দেখো আমাকে যে দেখতে আসছে আমি কিন্তু আহ মানে আমি মানা করেছি but তবুও দেখতে আসছে তাই বলছে বিয়ে করার জন্য ও আচ্ছা ও মানে ওকে বিয়ে করার জন্য মানে ছেলে দেখতে আসছিলো তাই তো নিয়ে তারপরে তোর কি হলো? তারপরে বললাম যে আহ ঠিক আছে তোমার যেটা ভালো ইচ্ছা করো কারণ কাওকে ধরে রেখে কাওকে মানে রাখা যায়না ধরে তো সেটাই বললাম ওকে আরকি তো ও বললো যে ঠিক আছে যদি দেখতে আসে তো আমি মানা করে দেব reject করে দেব তো আমি বললাম তোমার ওটা personal matter একটাই কথা বলবো সত্যিকারের ভালোবাসা এখান থেকেই বুঝতে পারা যাবে কার কতটা ছিল হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস একদম ঠিক নিয়ে তারপর কি হলো? তারপরে ওকে দেখতে আসে তারপরে আহ দেখার পরে ওর number টা নিয়েছে যে দেখতে এসেছিলো তারপরে আমি হালকা হালকা রাজের মুখ থেকে শুনছিলাম যে না ও ওর সঙ্গে কথা বলছে chat করেছে হ্যান করছে সবকিছু restaurant গেছিলো একদিন খেতে আমি ওর রাজের মুখ থেকে কম বেশি শুনলাম আমার সঙ্গে কথা বলছে বলছে না দেখো এবার কি করবো আমাকে বাড়ি থেকে পাঠাচ্ছে এই করছে ওই করছে এবার আমাকে বলছে

হ্যাঁ হ্যাঁ যে দেখতে এসেছিলো তার সঙ্গে ও আচ্ছা নিয়ে তারপর মানে ওই ছেলেটার সঙ্গে না ঘোড়া ফেরা এই মানে যা যা করে আরকি girlfriend boyfriend এর মধ্যে সেরকমই মানে আহ করছিলো দুজনে যাচ্ছিলো করছিলো তাই তো? হ্যাঁ, এবার আমি ওকে বললাম but প্রথমে স্বীকার করছিল না তারপর বলছে, দেখো কি করব বাড়ি থেকে পাঠাচ্ছে জোর করে এবার আমি বললাম দেখো জোর করে কাউকে কিছু করা যাবে করানো যায় না কারণ আমি যদি তোমাকে বলি চলো আজকে জোর করে তোমাকে বিয়ে করব তুমি কোনদিনও রাজি হবে না

তো এরকম ভাবে একটু উদাহরণ দিয়ে ওকে বললাম তো উদাহরণ দেওয়ার পরে বলল যে ঠিক আছে দেখছি আমি কি করা যায় নিয়ে ও কিন্তু পুরোপুরি আমার সঙ্গে এভাবে কথা বলার পর ওকে একটু বললাম বলার পরে ও কিন্তু ওর সঙ্গে পুরোপুরি কথা বলা বন্ধ করেছিল কিন্তু আস্তে আস্তে যে জিনিসগুলো তোর আহ বলেনা হোয়াটসঅ্যাপে তোর link নিয়ে গিয়ে হোয়াটসঅ্যাপে scan করলে তোর computer এ scan করলে তোর computer এ হোয়াটসঅ্যাপ থাকে

তো ও কিন্তু একদিন ওই ছেলেটা কি করেছিল laptop নিয়েগেছিল ওর হোয়াটসঅ্যাপটা ওর laptop এ আহ মানে মানে scan করেছিল নিয়ে ওর মানে setup এ সেটা connect হয়ে গিয়েছিল নিয়ে ও দেখতো হ্যাঁ মানে scan করেছিল নিয়ে ওর মানে setup এ সেটা connect হয়ে গিয়েছিল নিয়ে ও দেখতো

তুই ভালবাসিস তোর family কে বলে দিব এ ওই হ্যান ত্যান আমি তোর মান সম্মান এই করবো ওই করব হ্যাঁ মানে এইসব জিনিস ভাবে ওকে করছিল ও আচ্ছা নিয়ে কি বলল মেয়েটা? নিয়ে বলল যে দেখো তারপরে বলল যে আমার এই এই সম্পর্ক ওর সঙ্গেই কিন্তু বিয়েটা আর কি তারপর এটা শোনা গেছিল ওর family এর মুখ থেকে ওর না মানে যার সঙ্গে বিয়ে ঠিক করছিল ওই ছেলেটা খুব একটা ভালো না মানে নেশা করে তারপরে তোর অনেক মেয়েদের সঙ্গে এরকম হয়েছে যেটা তো এরকম একটা মানে ওর খারাপ একটা আহ image তাদের সামনে একটা ধরা পড়েছিল ও ভাই তাই নাকি? হ্যাঁ তারপরে পুরোপুরি বিয়েটা তাদের বাদ হয়ে যায় তারপরে কি হয়েছে কিছুদিন পরে তারপরে ওইভাবে তো ওকে মানে করতেই ছিল তারপরে কিছুদিন পরে ওকে আবার দেখতে এসছে এবার কিন্তু আমার সঙ্গে পুরোপুরি কথা বন্ধ করে দিল কথা বন্ধ করে দেওয়ার পর আমি রাজকে বললাম কি ব্যাপার ও কি চায় না না আমার তো জানিস যে যাকে একবার ঘৃণা লেগে যায় না আমার তাকে যদি উম মানে উপরবালা এসেও বলে না তুই একে আবার মেনে নে আগের মত আমার কিন্তু সেটা সম্ভব না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস নিয়ে তালে ওই ছেলেটা মানে একবার বিয়েটা ভেঙে গেছিল নিয়ে তার পরে আবার দেখতে এসেছিল ওই? না অন্য ছেলে আর কি দেখতে এসেছিল ওকে আচ্ছা অন্য ছেলে নিয়ে তারপর? নিয়ে তারপরে ওর সঙ্গে বিয়ে সব ঠিক হয়ে গেল তারপরে কি হয়েছে আমার বাড়ি এসছে রাজ এসছে আর ওর বোন এসছে আমার বাড়ি এসছে আমার বাড়িকে পুরো নেমন্তন্ন দিল আমাকে আবার card দিল আমি একটু কাজের আহ কাজের সমুক্ষে আমি একটু জঙ্গিপুর তো চিনিস জঙ্গিপুরে আমি ছিলাম ও আচ্ছা তাহলে জঙ্গিপুরে তুই ছিলি কাজের জন্য? হ্যাঁ কাজের জন্য আমি ছিলাম তো যাইহোক বেশি দূর না তো ওরা আমাকে অনেক জোর ও জোর করছিল না but রাজকে ও বলছিল যে ওকে আসতে বল আসতে বল আসতে বল তো আমারও তো একটা খারাপ লেগে আছে না মনে কষ্ট কারণ ওটা আমি দেখতে পারবো না কারন কোন একটা কিছু করে নিয়ে বসতাম হ্যাঁ তো সে বিষয়ে সে বিষয়ে ভেবে আর আমি সেভাবে যায়নি ও phone করে আমি phone receive করি না আমার মারা মাকে বললাম যে তোমরা যদি যেতে চাও তো যেতে পারো মা জানতো সব বিষয়টাই হ্যাঁ, বাবাও জানতো কিন্তু বাবা বকতো আমাকে তো ততটা বেশি কিছু জানতো না তো মা ছিল বাড়িতে মাকে বললাম তুমি যদি যাও তো দিদিকে নিয়ে তুমি যেতে পারো দিদিও ছিল বাড়িতে হচ্ছে তারা বলে যে তুই যাবি না তাহলে আমিও যাব না তো এইভাবে আর কি আস্তে আস্তে সম্পর্কটা নষ্ট হয় তারপরে হঠাৎ আবার ও একদিন message আসে যে যাইহোক আহ মনে পরছে ওই হ্যান ত্যান অনেক কিছু message আসে নিয়ে নিয়ে তুই কি করলি তারপর? কি বললি? নিয়ে নিয়ে তুই কি করলি তারপর? কি বললি?

না তুমি তোমার life কে নিয়ে থেকো কারন আমি second person হয়ে আমি কোন ক্ষতি করতে চাইনা সেটা তোমাদের family তে effect পরুক আমি সেটাও চায়না তো সে হিসেবে আমি ততটা আর কিছু বলিনি ও মানে বিয়েতে তো যাসনি তারপরে বিয়ের পরে তোকে chat করেছিল নিয়ে তুই এটা বলেছিলি তাই তো?

ও আচ্ছা so sad তারপর? তারপরে এই আর কি এখন এরকম ভাবেই আছি সবারই সামনে গোমড়ামুখ তোর সঙ্গে অনেকদিন পর অনেকক্ষণ কথা বললাম কোনো friend এর সঙ্গে কারণ আমার phone যদি দেখিস তো অনেক missed call উঠে থাকে আমি কারোরই call receive করতে ইচ্ছে হয় না তো সেটাই আর কি তোরা করলাম

একদম তো কি বলতো তোর আহ বাদ দে আমার তো এইসব জিনিস আমাকে আর একটুও ভেবে ভালো লাগেনা তুই বল আলআলফার খবর কি তোর? আলফা? কোন আলফার কথা বলছিস তুই? তোর girlfriend ভাই জানি তুই কি ভাবছিস যে তুই বলবি না বলে কিছু জানতে পারবো না আরে ভাই ওসব আর আমাকে কিছু জিজ্ঞেস করিস না ওইসব জিনিস আমাকে আর ভালো লাগে না ওকে ভুলে গেছি আর মনে করিয়ে দিস না কেন কি ওর ও কি বিয়ে হয়ে গেছে আমার মতোই হাল নাকি একদম তোর মতোই হাল ভাই একদম আর কি বলব বল একটা জিনিস আদি তোর মনে আছে যে যে জিনিসটা বলছি যে আমাদের কিন্তু এই আমাদের যেকোনো situation দেখ তোর বাবা একবার অসুস্থ আমার বাবাও অসুস্থ হয়েছিল তুই যে একবার কাজে গেছিলিস ফেসেছিলিস আমিও same কাজেই ফেসে ছিলাম তো জিনিসটা দেখ তোর যে verification থাকে আমারটা যেটা থাকে কিন্তু Totally কিন্তু কিছু কিছু same হয়ে পরে তোর আমার তাই না Seventy percent ই একদম same যদি বলতে চাই তোর আমার হালটা প্রথম থেকেই দেখ যেহেতু তোদের ওখানে আরকি flat এ ছিলাম তো ছোট থেকে মানে পড়াশোনার কথা যদি বলা হয় একই english medium এ পড়েছি tuition পড়েছি এক জায়গায় সবকিছু তাই না? একদম একদম তারপর তো তোর ধীরে ধীরে তখন ওখান থেকে চলে আসলাম তারপর আমি একটা job করছিলাম তুইও সেখানে হলি যাইহোক কিছু problem এর জন্য আমিও ওটা ছেড়ে দিলাম তুইও ওটা ছেড়ে দিলি তারপরে নতুন আবার তুই job করছিস আমিও job করছি যাইহোক তুই এটা বল যে কিরকম মানে তোর যেখানে তুই কাজ করছিস সেখানে কি রকম কি কাজ? আমি এখন বর্তমানে কাজ করছি তোর একটা মানে letter post এর যেটা হয় না তোর কাগজের যে মানে post যেটা করে সেই কাগজগুলো তৈরি করা আচ্ছা আচ্ছা মানে excel এ তৈরি করছিস নাকি এটা MS excel এ? না না ওটা তোর একটা factory এর মত আছে তো সেখানে গিয়ে আর কি কাজগুলো করছি

তো সেখানে কিছু একটু GST এর problem এর জন্য office টা আরকি চালাতে পারল না যিনি boss ছিলেন আর সেভাবে income টাও করতে পারছিল না তো সেখানে দেখলাম যে income হচ্ছে না তো ছেড়ে দি তো ছেড়ে দিয়ে এখন এই কাজ করছি আপাতত job এর জন্য

তোর কি কোনো এরকম মানে জানা বোঝা আছে যে কোনো একটা job দিতে পারবে বা হ্যাঁ হ্যাঁ আমি তো দেখ যেখানে job করি সেখানে কিন্তু শুনছিলাম নতুন নাকি একজন vacancy খালি হবে মানে আহ দু হাজার তেইশে January মাসে আহ তারিখটা তোর ঠিক হয়নি শেষের দিকে শুনেছিলাম একদম শেষ দিকে ঠিক আছে তো যদি vacancy খালি হয় তো আমি boss কে বলব ঠিক আছে? তো যিনি vacancy এর মানে দায়িত্বে আছে ma'am আছে একটা ma'am কে বলবো তোর জন্য কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করব ভাই।

ঠিক আছে সেটা নিয়ে কোন problem নেই document সবকিছু করে রাখবো হ্যাঁ আর তোর কি bank এ account আছে? আমার এখন তোর বর্তমানে union bank এ account আছে SBI ছিল সেটা আর কি বন্ধ করেছি আচ্ছা union এ আছে আর তোর PAN card আছে? PAN card বলতে না এখনো পর্যন্ত PAN card হয়নি voter card এর জন্য apply করেছি তো PAN card হয়নি করিনি এখনো apply ও voter card টা apply করিস নি এখনো? Apply করে দিয়েছি চলে আসবে কারন আমার যখন বয়স হয় তখন তো আমি করিনি তুই জানিস হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম যাই হোক voter card টা আসার মানে আসবে তার পরেই পরেই PAN card টা করিয়ে নিস অনেক কিন্তু ও কাজে লাগবে এই PAN card টা তোর

ঠিক আছে সেটা নিয়ে কোন problem নেই যাই হোক তোর documents সব ঠিকঠাক আছে আচ্ছা তোর আহ বলতো তোর আহ মানে মাধ্যমিকে কত percentage number ছিল?